বাচ্চাগুলো লাল হলুদ ড্রেস পরে আছে।

টি_ভি রাখা আছে এবং একটি বিছানা আছে।

পেছনে একটি ঘিয়া কালার -এর পর্দা লাগানো আছে এবং নীচে স্টাইলস দিয়ে ফ্লোর -টি বানানো রয়েছে।

অনেকে বস্তাগুলো ভেতরে ঢুকাচ্ছে অনেকে ধরে আছে অনেকে দাঁড়িয়ে আছে।

ফটোটা দেখে মনে হচ্ছে এটা একটি বাড়ি।